এখানে দেখা যাচ্ছে যে একটা উম পাথরের মতন করা একটা বাড়ি পাথরেরই সিঁড়ি তার পাশে একটা গাছ পাথরগুলো কিছু কিছু পাথরে অরেঞ্জ কালার -এর কালার করা আছে।